এই দৃশ্যটিতে দেখতে পাচ্ছি সামনে একটি অনেক পুরনো ঘর রয়েছে ঘরটির গেট দেখতে পাওয়া যাচ্ছে এবং ঘরটির ওপরে ছাতার মতো ডিজাইন দেখতে পাওয়া যাচ্ছে এবং সামনে একটি সরু রাস্তা রয়েছে ।

এই দৃশ্যটিতে আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে দুটি বড় বড় সাইনবোর্ড রয়েছে একটিতে বাংলায় একটিতে ইংলিশে কিছু লিখা রয়েছে এবং উপরে দেখতে পাওয়া যাচ্ছে কিছুটা উ-আদিনা বা জামি মসজিদ।

এই দৃশ্যটিতে আমরা দেখতে পাচ্ছি সামনে একটি সাইনবোর্ড রয়েছে সাইনবোর্ড এ লেখা রয়েছে টেকসই বল ও জীবিকা সুফল প্রকল্প।

এবং সামনে একটি ছাগলকে দেখতে পাওয়া যাচ্ছে কালো রঙের। এছাড়াও ঘাস দেখতে পাওয়া যাচ্ছে-এ।